জানেন কোন পদ দিয়ে silk আসতো ভারতে? চলে আসুন এই পাহাড়ি গ্রামে, পুরনো silk route দেখেছেন কেউ? অনেকেই জানেন না ভারতে শুধু silk, এই পাথরের রাস্তা আজও রয়ে গিয়েছে, সিকিম এর দালাপঁছাদ থেকে দেখা যায় এই silk route ছোট একটা গ্রাম পর্যটকরা আসেন ঠিক ই কিন্তু অনেকেই জানেন না সেই silk route এর কথা silk route চিন থেকে পাথরের রাস্তা বেয়ে ঘোড়ায় করে ভারতে এসে পোঁছাত সিল্ক, কেমন ছিলো সেই পুরোনো silk route জানেন কেউ? সেটা দেখতে হলে আসতে হবে সিকিম এর এক ছোট গ্রামে, যার নাম দলাপঁছাদ ছোট্ট গ্রাম হলেও এখানে অনেক home stay রয়েছে তার একমাত্র কারণ এই silk route পূর্ব সিকিমের এই গ্রাম থেকে অনায়াশে দেখা যায় এমন কি হেঠেও আসা যায় এই পাথরের silk route থেকে পাথরের রাস্তার সিল্কের আমদানি, চিন থেকে বহুমূল্য silk আমদানি করা হয় ভারতে, আর সেটা আসতো সিকিম হয়েই, পাথরের সেই পথে এখন অনেটাই ভেঙে গিয়েছে গাড়ী চালালে